আবার যাবার করবার জন্য গো রাস্তা আছে ওইখানে লোক আওয়া যাওয়া--

মাহলটা দেখতে পুরো ভিড় ভার লাগছে এখানে অনেক মতন ছেলে দাড়া আছে।

এতে একটা ঘর বনছে ঘরের ডালা করা আছে ওইখানে।

এক আছে মোর্তো আ উম একেলে মোর্তো দাঁড়ায়ে আছে আপনার জায়গাতে।

এটা পাথরের চাটানের সিন আছে ওইখানতে উম গাছ ব্রীচ আলগা আছে সবার সিন্ সবার--

জায়গাতে একটু জঙ্গলের সিন থাকে এখানে আর গাছ ব্রিচ লাগা আছে গাছের ওই সিন টো হারা ভরা দেখাচ্ছে।

হেথায় একটা বোট এর দাড়ায় নিয়ে দুটা লোক আছে। বোট এর এ দাঁড়ায় নিয়ে ফটো ক্লিক করছে। ওইখানে ওদের সিন আছে ।

এইখানে একটা নদীর ওপরে বোট -টা দাড়া আছে আর ওধারে ধারে গাছ ব্রিচ লাগা আছে যেসবের ব উ হারা ভারা সিন দেখাচ্ছে আ--

আর একটা ফায়ার ব্রিগেড ও উহ্হঃ বব ব্রিগেড -এর গাড়ী দারা আছে ওইখানে আবাজবার করবার জন্য রাস্তা আছে আর।

এখানে একটা লোক যাচ্ছে কিছু কাজ করতে আআআ উহ্হঃ ল ও ও ওইখানে--

আর এইটা লাগছে একটা ফ্যাক্টরি আছে দূরে একটা পড়খুটা দাঁড় আছে পড়খুটা তে--

এ কটা ছেলে সবাই আপনার লাইন -এ দাঁড়ায় নিয়ে আছে মাস্টার ও আছে ওইখানে মা অ-ও ফিল্যাগ হোস্টিং হ হয়ে আছে।

ধারে ধারে আ উৱব দেয়াল উঠা উমমম দেয়াল আছে আর নীচেতে--

এথায় একটা বিল্ডিং আছে বিল্ডিং টো চার মঞ্জিলের বিল্ডিং আছে ঐখানে।

আর উমমম ডিসাইন করা আছে সবাইতে আর প্লাষ্টিক এর প্যাক আছে আর সবাইতে একটা দোকানে রাখা আছে ভালো লাগছে সবাইতে এক জায়গায় রাখা আছে ।

একটা মেশিন রাখা আছে। দেখতে সবাইকে ভালো লাগছে।